রঘুনাথপুর পুলিশ স্টেশন পুরুলিয়া আচ্ছা এটি সামনেই একটি বড় গেট দেখতে পাচ্ছি এবং গেট -এর ভেতরে অনেক--

এখানে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং -টি সাদা এবং হালকা নীল রঙের বিল্ডিংয়ের পাশেই--

এছাড়াও জলে জলেতে অনেকেই এই স্নান করছে পুরুষ মহিলা বাচ্চা থেকে বড় করে অনেকেই স্নান করছে।

অনেক ফুল আ প্লাস্টিক -এর ফুল লাগানো আছে।

অনেকে দুই একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে এবং সামনে একটি ব্যানার লাগানো আছে এন্ট্রিজোন লেখা আছে।

ব্যানারো লাগানো আছে এছাড়াও বিল্ডিং টির সামনে অনেক বাইক সারি সারি করে রাখা আছে।

এখানে আমরা একটি জলাশয় দেখতে পাচ্ছি এবং জলাশয় জল পরিস্কার জলাশয় চারিদিকে

বাইক দাঁড়ানো আছে। এছাড়াও দু একটি লোক বাইরে দাঁড়িয়ে আছে।

এখানে একটি উম-ম-উম-ম জামার দোকান আমরা দেখতে পাচ্ছি যেখানে হ্যাঙ্গারে --

সারি সারি করে সাজিয়ে রাখা আছে। নানান রকম রংয়ের কম্বল।

এছাড়াও অসংখ্য মানুষের ভিড় চারদিকে আলোয় ঝলমল করছে। এছাড়াও দূরে অনেক বাড়িও দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি। যেখানে লেখা আছে মোহন ইলেকট্রনিক ।

অনেক মানুষ একসাথে বসে পিকনিক করছে।

এবং একটি লোক রান্না করছে। এছাড়াও কিছু বাইক সারি সারি করে রাখা আছে।

এখানে একটি বড় মন্দির দেখতে পাচ্ছি এবং মন্দিরের সামনেই কিছু --

এছাড়াও মন্দিরটি সাদা এবং হালকা হলুদ রঙের।

কোল্ড্রিংস এবং নানান রকম খেলনা ও দেখতে পাচ্ছি।

এছাড়াও দোকানের সামনেই অনেক জামা ঝুলানো আছে দোকানের বাইরে একটি স্কুটি -ও রাখা আছে।

এখানে আমরা একটি বড় মাঠ দেখতে পাচ্ছি এবং মাঠে হালকা সবুজ ঘা--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ি নির্মাণে এর কাজ চলছে।